সবাই মিলে সহযোগিতা করে প্যান্ডেল বানানো--

মনে হইতাসে যেমন ছেলেটা এক ছবি তুলতাসে বইয়া।

সবুজের মধ্যে প্রাকৃতিক গাছগুলোর মধ্যে পাহাড়ের বুকে সুন্দর এক মনোরম দৃশ্য সৃষ্টি করা হয়েছে।

অনেক বড়ো বিল্ডিং দেখা যাইতে তার নীচে কতগুলি অটোরিক্সা দাঁড়ায় রইছে।

ছবিটা দেখে মনে হচ্ছে কোনো স্কুলের দালান কোঠা বলে।

লোকেশন থেকে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে।

এটা দেখে মনে হচ্ছে কোন গ্যারেজের ছবি।

অনেকজন টিচার -রা তাদের দায়িত্ব পালন করতাসে।

একটা বড় গাছ আছে গাছের নীচেই বিল্ডিং হলুদ কালার -এর বিল্ডিং -টা।

উম মাটির রাস্তাও আসে একটা আসেপাশে লোকজনদের হাঁটার জন্য সুন্দর ভাবে একটা রাস্তাও তৈরি করা হইসে।

মাঠের মধ্যে বড় বড় গাছ আছে বসার জায়গা আসে।

বাইরে থেকে একটা অ রাস্তার সাথে একটা দোকান খুব সুন্দরভাবে সুসজ্জিত দোকানটি।

এখানে অনেকগুলো চিপসের বিভিন্নরকম চিপসের প্যাকেট ঝোলানো আছে।

এখানে আমরা একটা ব্যস্ত এস_বি_আই ব্রাঞ্চের শাখা দেখতে পাচ্ছি।

মানুষগুলো লাইন ধরে তাদের কাজের জন্য দাঁড়িয়ে আছে।

এস্টেশনের সুন্দর ছবি এখানে প্রস্ফুটিত হয়েছে প্ল্যাটফর্ম থেকে তোলা হয়েছে এই ছবিটা।

নতুন দালানকোঠা বা কিছু একটা তৈরি করার জন্য সবাই মিলে কাজ করছে।

এটা একটা নার্সিং হোমের ছবি দেখা যাচ্ছে গোল্ডেন কেয়ার ।